সমুদ্রের পাড় বলতেই আমরা সাধারণত দিঘা বা পুরী।

তাদের যেন সবকিছু মনের মতো হয়। তারা যেন সুস্থ থাকে। তারা যেন ভালো থাকে। তারা যেন তাদের সব কামনা ফুলফিল করতে পারে ।

সম্ভবত তাদের সবথেকে ভালো জামাকাপড় গুলো যেগুলো তারা পরে ভালো করে ড্রাই ক্লিনিং করে আবার যত্ন করে রেখে দেয়।

কারণ তারা প্রত্যেকে জানে কোন বাইক -এ কেমন ভাবে সার্ভিস করতে হয়।

যেখানে টেকনোলজি নিয়ে পড়াশুনা করানো হয়।

যেন ভগবান কৃষ্ণ তাদের মঙ্গল কামনা করে তাদের দিকে ফিরে তাকায়।

খুব এখানে সার্ভ করাটাই খুব ম্যান্ডেটরি ।

কখনো একবার অনুভূতিটা নিয়ে আসি যে একচুয়ালি কেমন হয় জিনিসটা।